আমরা দেখতে পারছি একটি জঙ্গল এর ছবি । যেখান এ সবুজ ঘাস দিয়া পুরো ঢাকা। সবুজ গাছপালা এবং তার ভিতরে অনকে কটি হরিণ আছে।

এবং তারপাশে জল বেরোনোর জায়গায় আছে আর উপরে টিন।